পরে তিনি সেই চাকরি ছেড়ে দেন। তারপর তিনি আহ স্বীকার তিনি অনেক বই রচনা করেন। তার লেখা বর্ণ পরিচয়, সীতার বনবাস, শকুন্তলা প্রভৃতি উল্লেখযোগ্য গ্রন্থ। ভারতীয় সমাজে তার আহ অবদান অনস্বীকার্য। তিনি বিধবা বিবাহেরও প্রচলন করেছিলেন। এছাড়া তিনি প্রথম নারী শিক্ষা চালু করেন এবং এ উদ্দেশ্য পূরণে বিদ্যাসাগর মেয়েদের জন্য বিদ্যালয় তৈরি করেন। এবং যাতে তারা সসম্মানে আহ বিদ্যালয়ে তারা সসম্মানে পড়াশোনা করতে পারে। গরিব-দুঃখীদের দিকেও সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং তার মা আর মায়ের আদেশে এরপর তিনি দিকে উম এবং তার মায়ের কথা শুনে তিনি উম এক এক ঝড়-বৃষ্টির রাতে নদী পাড় হয়ে বাড়ি আসেন। তিনি শুধু কেবল কেবল শুধু বিদ্যারই সাগর ছিলেন না, তিনি দয়ারও সাগর ছিলেন। তিনি সবসময় গরিব-দুঃখীদের কথা শুনলে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসতেন এবং

উম বিপদে সবসময় এগিয়ে যেতেন। এজন্য তাকে দ~ বিদ্যাসাগর বলা~ দয়ার সাগর বা বিদ্যাসাগর বলা হয়। ঈশ্বরচন্দ্র মহাসাগরের ধারণা সবাই ছোট থেকেই জানে, তার কথা ছোট থেকেই বইতে লেখা হয় এবং তিনি এমনই একজন মহৎ মানুষ, তাঁর কথা

মহাশয়কে একজন সমাজ সংস্কারকও বলা হয়। তিনি সমাজের জন্য প্রচুর অবদান দিয়ে গেছেন তাঁর পিতা তিনি যখন উম উম

আহ পিতার জন্যে তাঁর ল পড়া শেষ করা হয় না। আঠারোশ পঞ্চাশ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত হিসাবে তিনি যোগ উম আহ নিবা নিযুক্ত হন। কিন্তু নিযুক্ত হন। সেখানে কিছুদিনের জন্য তিনি চাকরি করেন। তারপর আঠারোশ বারো সালে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউটে চাকরি পান~ চাকরি পান বিদ্যাসাগর কলেজে। প্রতিনিধি হিসাবে তিনি প্রতি ফোর্ট উইলিয়াম মেট্রোপলিটান ইনস্টিটিউশন বা বিদ্যাসগার কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। শিক্ষা, সামাজিক এবং নারীর ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। তার অবদান কখনোই ভুলা যাবে না এবং তিনি চিরকাল মানব সমাজের হৃদয়ে থেকে যাবেন চিরতরে। বাংলা সাহিত্যে তার বিশাল অবদানের জন্য। তাকে বাংলা নামে পরিচিত পরিচিতি পান তিনি এবং বিদ্যাসাগর তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তিনিই প্রথম বিধবা বিবাহ প্রচলন প্রবর্তন করেন। তাঁর জন্য কত অল্পবয়সী মেয়ে বেঁচে যান এবং তিনি সব সময় গরিব-দুঃখীদের প্রতি দয়ালু ছিলেন। তিনি ছোটবেলা থেকেই রান্না-বান্নার কাজ সমস্ত ঘরের কাজকর্ম সেরে তারপর পড়াশোনা করতেন। এজন্য তিনি হাতে আহ উম উদ্ভট প্রশ্ন করতেন। তিনি কর্মঠও ছিলেন। এবং তিনি পরীক্ষায় বরাবরই প্রথম স্থান অধিকার করতেন। আঠারোশ একানব্বই সালের ঊনত্রিশে জুলাই সত্তর বছর বয়সে তিনি উম উনি উম উম পরলোকগমন করেছিলেন বলে জানা জানে সবাই এবং উম বিদ্যাসাগর মহাশয় জন্মদিন সবাই পালন করে। এবং সেই দিন ছুটিও থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একজন মানুষ যার প্রতিভা আমাদের কাছে সারাজীবন থেকেযাবে কোনভাবেই ভুলার নয়। অন্য কেউ জানে কি না জানে তবুও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পরবর্তীকালে শিক্ষাবিদ হিসেবে উম উম বিদ্যাসাগর মহাশয় কলেজ পড়াশোনা করেন। করে কলেজ পড়াশোনা বারো বছর সাত মাস থেকে, তাকে গদ্যের জনকও বলা হয়। তিনি বেতাল প পঞ্চবিংশতি গ্রন্থের বিরাম চিহ্নের পূর্ণাঙ্গ ব্যবহার করেছিলেন। সেজন্য বিদ্যাসাগর মহাশয়ের সম্মন্ধে রচনা আমরা ছোটবড় সবাই বইতে দেখতে পাই। এবং অনেক সময় মাধ্যমিক দেওয়া হয় শকুন্তলা এবং সীতার বনবাস উল্লেখযোগ্য সবকিছুর একটা হ্যালো, আমি সুমিত কথা বলছিলাম xy shopping mall থেকে. তো আপনি nearest কিছুদিন আগেই আরকি আমাদের mall এ visit করেছিলেন. তো আপনার কেমন লাগলো আমাদের shopping mall? একটু যদি feedback টা জানাতেন mam খুব আমরা খুশি হই. আমাদের xy shopping mall আহ just আমরা recently কিছুদিন আগেই কিছু upgradation করেছি. তো আমাদের shopping mall এ আপনি কিছুদিন আগে হয়তো এসেছিলেন, ওখানে আমরা database check করলাম. তো এইজন্য আমরা প্রত্যেক মাসে প্রত্যেকে যারা যারা আসে তাদের থেকে আমরা feedback নিয়ে থাকি. আসলে আমার জানার ইচ্ছা ছিলো আমাদের আপনাদের কেমন লাগলো ঘুরে আমাদের এখানে. যে mall গুলোর মধ্যে যে shopping mall আছে, তারপর নানান নানান food store বা ওখানে cinema, movie stall আছে. আপনি কিরকম ভাবে enjoy করলেন? আপনার কেমন লাগলো সেটা যদি আপনি kindly জানাতেন. আমরা তাহলে খুশি হতাম এবং আমরা পরে আরও কী কী করতে পারি আপনাদের জন্য সেটাও যদি জানান kindly খুব ভালো হয়. Okay mam! thank you so much আহ আমি বুঝতে পারছি, তবে তা আপনি যদি বলেন যে আমরা. কোথায় কোথায় আর কী type এর food shop ম্যা~ আপনি কী কী expect করছেন আমাদের থেকে? ধরুন, আমরা যেখানে বললেন আমাদের ঐখানে আছে বা ধরুন আরও কিছু food stall বা. আরও কিছু pizza court বা আরো কিছু এখন আমরা খুললাম. তো আমরা আরও কী কী খাবার আমরা add করতে পারি? আপনি কী কী চাই~ কী চাহিদা আপনার আসলে? সেটা যদি বলেন, তাহলে আমরা সেইভাবেই আরও upgradation করতে থাকবো আর কি.

Okay mam! তাহলে আমি কি করছি আমি আমাদের এর যারা আছে planning planner যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি. আ~ বুঝতে পারছি একটু high হয়ে যাচ্ছে pizza র যে বেশীর ভাগ কি হয় জানেন তো mam আপনি যেটা বললেন, pizza ওখানে যারা বাইরে থেকে আসেন তাঁরা pizza বা অন্যান্য যেগুলা হয় momo এগুলো আসতে থাকে. তো এছাড়া আপনি চাইছেন যে কিছু fast food যেমনঃ আহ ধরে নিন, আমরা যদি chowmein বা মোগলাইয়ের মধ্যে আরও কিছু মোগলাই পরোটা বা মোগলাই মোগলাই preparation আমাদের কাছে অনেকগুলোই আছে. যেমনঃ এর বিরিয়ানি, মোগলাই পরোটা এগুলোতো থাকছে. তার সাথে mam আরও যদি আমরা chowmein বা chicken roll এইগুলো যদি আমরা আসতে আসতে add করতে থাকি আহ কিছু কম cheapest price এর মধ্যে যদি আমরা চালু করি তাহলে বলছেন mam আপনাদের খুব সুবিধা হয়. তাইতো? Okay আচ্ছা.

Okay okay আমি বুঝতে পারছি vegg topic টা আমাদের হয়তো একটু কম হয়. আহ তাহলে আমরা কি করছি? আমরা variety vegg topic এর মধ্যে যেমনঃ আমাদের Chicken roll থাকে আমরা তাহলে ওর মধ্যে vegg roll add করে দিচ্ছি. আমরা vegg items এর মধ্যে আহ vegg chowmein বা vegg এই type এর vegg জাতীয় খাবারগুলো আপন~ চাইছেন যদি আর একটু আমরা improve করি বা আর একটু add করি তাহলে আমরা এটা করতে পারি অসুবিধা নেই. আহ ওটার জন্যই আপনার থেকে feedback টা নেওয়া যে আমরা আরও কি কি ভাবে improve করতে পারি. ঠিক আছে আমরা তাহলে list এর মধ্যে আমরা যাচাই করে নিচ্ছি এবং এটা add করে নিচ্ছি আমরা তাহলে. তো এগুলো হলে ভালো হয়. তো এমনি mam আপনাদের কোন অসুবিধা হয়নি তো? আপনি ঠিকঠাক মানে enjoy করেছেন তো? Okay ঠিক আছে. তাহলে আমরা next time কি করছি? thank you so much আহ এতোটা co-operate করার জন্য. তাহলে আমরা কি করবো? তাহলে বেশ কিছু vegg items এর সাথে আমরা কিছু items আরকি আমরা offer এর সাথে add করে দেবো. যেমনঃ ধরে নিন তাহলে আমি একটু just demo বলি, আহ কিছু লুচি, পরোটা, আলুর দমের সাথে যে তরকারী থাকলো, তার সাথে juice free দিলাম বা আমরা যে নতুন কিছু item আমাদের vegg আহ আমাদের টিকিয়া রোল আছে বা এই ধরণের কিছু আহ item add করলাম আমরা ধরুন mam. তাহলে ওটার সাথে আমরা কিছু item আহ fifty percent discount এ ফেলে দিলাম. আমরা এরকম type এর কিছু হয়তো করলে করতে পারি. হয়তো আপনারা এতে আরও delicious আরও item হয়তো enjoy করতে পারবেন. তাহলে আমরা next time কি করছি? এই ধরনের কিছু offers add করবো তাহলে. তাহলে আরকি ব্যপারটা আরও আহ কার্যকরী হবে হয়তো আপনাদের কাছে. হ্যাঁ mam ঠিক বলেছেন. তাহলে আমরা কি করছি এখন? কিছু নতুন নতুন company ও উঠে আসছে আরকি, ওরা খুব ভালো improve করছে এবং ভালো জিনিসপত্র বা ভালো items বানাচ্ছে ওরা. তাহলে ওদের সাথে আমরা কথা বলি. আমরা একটু tie up করি. Tie up করে তাহলে তাদের তাঁরা কি চাইছে, তাদের সেই মতভেদে এবং আপনারা কি চাইছেন সেটাতো আমরা feedback already নিলাম এখন. তো অনেক ধন্যবাদ আপনাকে. তাহলে আমরা সেই মত তাদের সাথে কথা বলি. আমরা সেই জিনিসগুলোর সাথে buy~ buy one get one free এবং তার সাথে কিছু twenty percent offer add করে অন্যেরও যাতে লাভ হয়, আপনাদেরও যাতে লাভ হয় এবং তার পাশাপাশি আমাদেরও সুনামটা যাতে হয়. সেই ভেবে তাহলে আমরা আহ আরও কিছু items add করছি এবং নতুন নতুন যে company গুলো উঠে আসছে তাদেরও improvement হবে এবং নামগুলো আরও বাড়তে থাকবে. আরও তাহলে আমাদের xy mall আহ আরও আপনাদের কাছে সুনামে হয়তো ছড়িয়ে যাবে এবং সম্পূর্ণ আপনাদের ইচ্ছায় সেটা.

okay mam তাহলে আমি চেষ্টা করবো যাতে এরকম না হয়, আমরা অবশ্যই এটা খেয়াল রাখি যাতে বেশিরভাগ ভেজাল কিছু না আসে. তাহলে আমরা এখন যেটা করনীয় আহ নতুন নতুন ভাবে যারা আসছে, যে নতুন company গুলো উঠে আসছে না mam তাহলে ওদেরকে আমরা সেমান~ সমানভাবে সুযোগ দিচ্ছি. আর আমরা তাদের~ ওদের কি দাবী দাওয়া বা আপনার যে এইগুলো চাই বা চাহিদা সেগুলোতো আমি শুনলাম, ওদের সাথে সেইভাবে আমরা কথা বলি এবং সেইরকম~ সেইরকমভাবে আমরা এগোই ওদের সাথে deal করি. ওদের কি চাহিদা সেটাও আমরা জেনে নতুন নতুন কিছু items এবং অবশ্যই আমরা চেষ্টা করছি যাতে ওরকম কোন ভেজাল না থাকে. আমরা পুরোপুরি প্রথম থেকেই আমরা ওরকম ভেজাল রাখি না, আমরা পুরো pure item যাকে বলা হয় সেইটাই রাখি. কারণ অবশ্যই আপ~ আপনাদের মতো আরও যারা আছে

তাহলে আমরা next time কি করছি যে, নতুন নতুন company বা নতুন নতুন যে ingredience যেগুলো আসছে এগুলোকে আমরা আমাদের items এর মধ্যে add করছি এবং আমাদের grocery store বা অন্যান্য যেগুলো আছে ওগুলা আরও নতুন নতুন items আরকি ভরে যাবে এবং তাতে কি হবে? আরও বাইরে থেকে যারা আসবে তারা সেগুলো উপভোগ করতে পারবে এবং আপনি আবার এলেন, ধরুন আপনি আবার দেখে গেলেন এবং হ্যাঁ এখনতো অবশ্যই যেটা situation তো খুব খারাপ এই covid situation এ. আমরা সম্পূর্ণ sanitization এর বন্দোবস্ত করেছি এবং সুন্দরভাবে আরও আহ জিনিসটাকে যাতে আরও ভালো protein যাতে মানুষ পায়, সেই protein জাতীয় items গুলো আমরা এখন add করছি. তাহলে আপনিও তাহলে একটু feedback দিন যে, আমরা কি type এর items আরও add করতে পারি? যাতে সময়টা, situation টা বুঝতেই পারছেন এখন fifty percent ইয়ে করা তো আমরা কি কি নতুন proteins বা ingredience আমরা আরও কি কি add করতে পারি যেটা মানুষ আরও নেবে আমাদের কাছ থেকে এবং ভালো protein জাতীয় খাদ্যবস্তু যাতে মানুষ আরও healthy থাকে. এটা যদি আপনি খুব ভালো হয়.

যে milk soya powder milk এবং সমস্ত কিছু যে item গুলো হয় ওরা সেগুলো দিয়ে যাবে আমাদের কিছুদিনের মধ্যেই, আজকেই আজকেই just আমরা কথা বলে রেখেছি. তো আমাদের Y items এর মধ্যেও আরও কিছু আছে. যেমনঃ আহ ধরুন, fish তারপরে winter squash এই ধরণের কিছু item আরকি মানে মুখরোচক যাকে বলা যেতে পারে. তো এই ধরণের কিছু items ও আমরা কথা বলে রেখেছি. তো এইগুলো আমাদের সাথে add হচ্ছে. তো আশা করি এগুলোর সাথে কিছু offer ও থাকবে যাতে পরবর্তীকালে মানুষ আহ একটা কিনলে অবশ্যই আর একটা buy one get one free হয় জিনিসটার সাথে. তো আমরা এই ধরণের তাহলে কিছু add করছি এবং আরও পরবর্তীকালে আরও কিছু healthy food add করার চেষ্টা করবো অবশ্যই এবং আর আপনি কি কি উপভোগ করলেন আমাদের এখানে? যেমনঃ ধরুন shopping mall তো হলো, food court হলো এবং আরও অন্যান্য movies এর মধ্যে বা আমাদের garments এর যে shop আছে, এগুলো আপনার কেমন লাগলো, এটাও যদি জানান? Okay mam তাহলে আমরা অন্যান্য garments যেগুলো আছে আমরা তাহলে আরও কিছু নতুন নতুন যে items গুলো আসছে, আরও কিছু মানে floor এর মধ্যে যাতে আমরা add করতে পারি আপনি সেইটাই চান তাইতো? আর একবার বললে খুব ভালো হয়. Okay mam clear ঠিক আছে! তাহলে আমি~ সেরকমভাবেই আমরা আরও চেষ্টা করছি add করার. যাতে পরবর্তীকালে এরকম আরও যদি হয় আমরা নতুন নতুনভাবে আরও add করছি আর আমরা প্রত্যেক floor এর মধ্যেই একটা কি দুটো করে আমরা add করেছি. আমাদের total top চারটে floor আছে. যেরকম কথা ছিলো আমি~ top floor এ তো আমাদের food court তো ওই ব্যাপারে আসছি. আপাতত এটা clear করে নেই. আমাদের তাহলে second floor এ এবং third floor এ আরও যদি কিছু garments এর shop add করি, আরও যদি mam নাম ধরে নিন কিছু জুতোর~ জুতো বা shoes এই ধরণের items যদি আমরা add করি, তাহলে mam কেমন হয়? বা আমাদের already আছে বললো আমাদের তিন নাম্বার floor এ already একটা shoe court আছে. আর আমরা ওখানে তিন নাম্বার floor এ আর একটা garments shop আমরা open করে দিচ্ছি. আর আমাদের আপাতত তিন নাম্বার floor এ কিছু জুতো বা shoes এই ধরণেরও কিছু আছে

Okay mam তাহলে আহ ব্যাপারটা বলছিলেন, একজরো হয়ে গেছে. আমরা তাহলে একজনকে রেখে নানান items এ আরকি বিভক্ত করে দেবো যে এখানে লেগেঙ্গা, এখানে শাড়ী, এখানে casual শাড়ীর একটা আহ আছে, এখানে লেহেঙ্গার specific branded আছে কিছু এই ধরণের আরকি নানান topic এ ভাগ করে দেবো. তাহলে আপনাদের দেখতেও সুবিধা হয় এবং আরও যারা আপনি আসছেন বা যারা বাকিরা আসছে তাঁরা চট করেই decide করে নিতে পারে যাতে তাঁদের কিনতে যাতে সুবিধা হয় আরকি. তাহলে আমরা এটাই করবো তাইতো? Thank you so much আপনার এতোটা মূল্যবান সময় দেওয়ার জন্য. আর একটু সময় আপনার থেকে চেয়ে নিচ্ছি. আহ তাহলে কি হলো আমরা যেটা করছি, আপনাদের যেই traditional কিছু dummy পুতুল বা এই ধরণের কিছু items যেগুলো specifics আমরা নতুন নতুন আনছি এরকম আর একটু আমরা সাজিয়ে নিয়ে যাতে দেখতে আর একটু eye chachy হয় সেরকমভাবে আমরা তাহলে চেষ্টা করে দেখছি, যাতে বাইরে থেকে যারা আসছেন বা আপনি ধরো এলেন তাহলে আরও একটু সামনে থেকে attractive হন, জিনিসটা দেখে বুঝে যান. তাহলে ব্যাপারটা clear হয়. Okay thank you so much তাহলে আমরা সেরকমভাবেই আমরা চেষ্টা করবো আর এমনি others item এর দিক থেকে আর কোন খামতি ছিলো না তাইতো? আমরা ওইদিক থেকে চেষ্টা করছি. আর যেগুলো যেগুলো বললেন আমরা সেগুলো সম্পূর্ণভাবে তৈরি থাকবো, যাতে পরবর্তীকালে আপনার কোন না অসুবিধা হয়.

আর যদি কিছু খামতি থাকে সেটাও জানান. আমরা পুরোপুরিভাবে সেটাকে full fill করার চেষ্টা করবো. আর আমাদের special যেটা জানানোর ছিলো আমাদের চার নম্বরে food court আছে যাকে cafe shop বলা যেতে পারে সবাই আড্ডা মারে ওখানে এসে, enjoy করে life টাকে তাঁদের. তো সেই court টা কেমন লাগলো? ওখানে কিছু system করেছি আমরা. ওটাও কেমন লাগলো যদি জানান? Ok ok thank you so much বাহ! খুব ভালো কথা বলেছেন. তাহলে আমরা কিছু fruit juice কিছু আহ কিছু ধরুন উম অনেকেই beer খায় তো এরম এই type এর কিছু fruit juice যাতে healthy আরকি যেগুলো সেগুলো আমরা তাহলে add করছি. আর যাতে পরবর্তীকালে আরও যেগুলো নতুন নতুন যে items যেগুলো আছে, তো সেগুলো আমরা সেইভাবে add করবো.

Ok mam বুঝতেই পারছেন কারন quality matters কারন এখন যে যুগ পরেছে সবাই quality র উপরে প্রতিযোগিতার যুগ এখন. আহ সবাই সবাইকে টেক্কা দিতে পারলে এরকম বুঝতেই পারেন. আমাদের এই company হলো এখন কিছুদিন আর এখনতো যেহেতু করোনার situation একটু বেড়ে গেছে, তো আমরা সেটাকে সম্পূর্ণ দিক থেকে upgrade রাখার চেষ্টা করছি. যাতে সবাই healthy থাকে এবং যারা বাইরে থেকে আসছেন তাঁরা at least feedback দেন. যাতে জায়গাটা খুব healthy এবং ear chachy এবং eye chachy যাকে বলা যেতে পারে, সব দিক থেকেই আমরা চেষ্টা করছি এগিয়ে থাকার এবং যাতে proper sanitization এর বন্দোবস্ত রেখেছি এবং সম্পূর্ণ দিক থেকে আবধ্য করে রেখেছি যাতে কোন দিক থেকে কোন খামতি না থাকে. তো আমরা এটাই চেষ্টা করছি এবং পাশে থাকলে তো খুব সুবিধা হয় mam. আর আপনি যে যে feedback গুলো জানালেন সবকিছু আমরা বন্দোবস্ত করে রাখছি. প~ পর পর food court থেকে শুরু করে সবকিছু. আর last যে সময় চেয়ে নেবো আমাদের movie যেগুলো আছে বা cinema যে court সেটা আপনার কেমন লাগলো?

অবশ্যই mam বলুন, আমরা সব দিক থেকে আমরা চেষ্টা করবো আপনাদের আহ পাশে থাকার. Okay ঠিক আছে! আহ খুব দারুন idea. তাহলে আমরা কি করছি এর সাথে কিছু gift store যেমন বললেন আহ তার মধ্যে আমরা কিছু পুতুল রাখতে পারি.

আহ তাহলে কি খুব ভালো হয়, আপনি যদি একটু বলেন এই type এর? হ্যাঁ that's great ঠিক আছে! আমরা তাহলে খুব ভালো হয় ব্যাপারটা আপনি জানালেন এবং আমরা খুব খুশি হলাম বিশ্বাস করুন আপনার সাথে কথা বলে আমরা. এই যে বাকি দিক থেকে যে খামতিগুলো ছিলো আমরা সম্পূর্ণ আপনাদের সাথে কথা বলে সেটা full fill হয়ে গেলো. আমরা আমাদের service এর দিক থেকে কোন রকম যাতে কারও অসুবিধা না হয়, সেই চেষ্টা করছি. তাহলে আমরা সেই ধরণের জিনিসগুলো add করে রাখবো. আপনার থেকে তো ওই জন্যই জেনে নিলাম আর এতো সুন্দরভাবে co-operate করার জন্য thank you. আমরা যা যা ভাবে চেষ্টা করবো সম্পূর্ণ নতুন নতুন items এবং নতুন নতুন gift সম্পূর্ণভাবে add করবো এবং যারা বেরুচ্ছেন তাঁদের জন্য ওখানে একটা feedback gift এর বন্দোবস্তও করে রাখবো, যাতে আপনারাও পর্জ~ পরবর্তীকালে অবশ্যই আসেন. Thank you so much mam আমাদের পাশে থাকবেন এবং আমাদের একটু support করবেন. আমাদের আশা করি এইভাবেই পাশে থাকবেন আর আপনিও জানান এর পরবর্তীকালে কবে আসতে চাইছেন এবং কেমন লাগলো.

হ্যাঁ Ma'am আমি Aminia Restaurant থেকে বলছি বলুন আমি কি ভাবে সহায়তা করবো আপনাকে? হ্যাঁ ma'am আমি দেখছি আপনি আপনার নাম কি বললেন? রণিতা দাস দেখাচ্ছে আচ্ছা আচ্ছা এক minuite ma'am ধরুন আমি দেখ, হ্যাঁ রণিতা দত্তা ঠিক আছে ma'am?

সব plate এই একটা করে ডিম ছিল। তার সাথে ছিল আপনার তিনটে রায়তা তিনটে রায়তা তাইতো ma'am? হ্যাঁ আহ হ্যাঁ তিনটা রাইতা তার সাথে আপনার দুটো mutton কষা আহ না দুটো chicken চাপ দেখাচ্ছে আর তিনটে mutton

আহ order ভুলে গেছে? এরকম তো সম্ভব নয় হওয়া ma'am কী ভুল হয়েছে তাও বলুন একটু শুনি।

হ্যাঁ ma'am ক্ষমা চাইছি আপনার কাছে কারণ এইগুলো ভুল আমাদের এখান থেকে হয়না কিন্তু আজকে ma'am দুটো তিনটে রণিতা বলে নাম এসেছে তো order টা। তাই মনে হয় আজকে এই ভুল টা হল, প্রথম ভুল ma'am হচ্ছে যে আমি আগেই বললাম না আপনাকে রণিতা দাস বলে order আছে তাই আমি আমি আপনি যে বললেন যে এই order গুলি Deliver হয়েছে Like যেমন হল চার plate Chicken চাপ এক plate রায়তা। এইগুলো তো রণিতা দাস এর order ছিলে, ছিল আমার মনে হচ্ছে ওই Packaging এর time এ কি হয়েছে যে আপনার সঙ্গে order গুলি ওনাকে দেওয়া হয়েছে আর ওনার order গুলি আপনাকে দেওয়া হয়েছে।

ma'am বলছি যে এরকম কিছুতো হয়না আমাদের এখান দিয়ে প্রথম ভুল হয়েছে ma'am তার জন্য খুবই ক্ষমা চাইছি ma'am না না সেটা বলছিনা আমি। সেটা বুঝেছি ma'am আমি বলছি যে আমাদের ভুল হয়েছে আমি মানছি সেটা যে ভুল হয়েগেছে ma'am এবার কি করবো আর তো কিছু করার নেই। আপনি সেটা কি নেবেন? মানে সেটা যদি নিয়ে নেন তাহলে আপনার যত refund করার থাকবে সেটা refund করে দেব mam

না না ma'am আহ আচ্ছা ঠিক আছে তাহলে। এক minute ma'am আমি একটু manager এর সাথে কথা বলবো

লিখে নিন, আমি আপনাকে আদ ঘণ্টায় delivery

ঠিক আছে ma'am, এবার ভুল হবে না।

ওটা আপনি রেখে দিন, সেটা আর আর আমাদের লাগবে তার, তার টাকাও দিতে হবে না আপানাকে, কারণ এটা আমাদের ভুল আমরা নিজে মানে সেটা adjust করে নেবো। খাবারটা তো বেশী আছে তাই, আপনার আরও ছয়শো আশি টাকা

না ma'am এইগুলো কিছু হবে~হবেনা ma'am এইগুলো কিছু, আমি ওই delivery মানে যে delivery দিতে গেছিলো তাকে দিয়ে আপনাকে তাড়াতাড়ি করে পাঠিয়ে হ্যা address তো আছে আপনার চৌষট্টি বাই চার চৌষট্টি by তিন ঠাকুরপুকুর main road কোলকাতা তিন Mahanayak doctor clinic এর ঠিক উল্টোদিকে

এই তো গো ভাই ভালো।

হ্যাঁ, হ্যাঁ আহ হম আচ্ছা তাহলে যখন ready আছো তখন ওদেরকে উম বুঝিয়ে দিন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, যখন ওরা ready আছে তখন আহ কথা বলে নিন কারণ যদি আপনি ভাবতে থাকেন তাহলে তো সময় waste হয়ে যাবে। হ্যাঁ, ভাবুন, ভাবুন কারণ আহ কারণ দেখুন এইটা চাষের ব্যা ব্যাপার তো চাষ তো এমনি তে হয় না, চাষ করতে গেলে অনেক জিনিস মাথায় রাখতে হয়, কি চাষ করবেন? কখন চাষ করবেন? আর কত দিন লাগবে? কোথায় রাখবেন? কি করবেন?

হ্যাঁ, করুন কোন problem নেই।

হ্যাঁ, তো সেটাই তো আমাদের দিকে এটাই আছে চাষটা ঠিকঠাক হচ্ছে কিন্তু ওটাই যে সবসময় প্রায় আহ প্রায় একই রকমই কি,

আমাদের দিকে এই তো just ধান হয়ে ছিল ধান শেষ হয়ে গেছে এখন কড়াইশুঁটি রয়েছে, মটরশুঁটি রয়েছে, কুবি রয়েছে মূলি রয়েছে, গাজর রয়েছে সব দেওয়া রয়েছে। এখন তো এতো এই তো এই আহ এই সব জিনিসই রয়েছে আরও যত আমাদের উম আহ জানতো জমিতে চাষ করতে অনেক লোক লাগে তাই জন্য বেশি লোক লাগাইনি অল্পর মধ্যে সব করেছি।

যখনই চাষ করতে যাবেন না একা কখনও যাবেন না ঠিক আছে, সবাই কে inform করুন যে আমি এইরকম, এইরকম ব্যাপার আমি এই plan করেছি আহ একবার আমার সাথে try করে দেখুন যদি লাভ হয় তাহলে তোমার লাভ, loss হলে হবে তো কি হবে যে আপনি তো করছে করছেন তার সাথে দু-তিন জন হয় গেছে,

উম costing টা কম হয়ে যাবে experiment টাও হয়ে যাবে আর হয়ে গেলে ভালো কারণ যেহেতু দেখুন একলার আহ একবার এই খবর করেছিলাম,

Purple colour এর ঢেঁড়স তৈরি করেছি ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন purple colour এর ঢেঁড়স অনেক ভালো হয়,